দেখতে পাচ্ছি যে এখানে একটি ইলেকট্রিক ট্রান্সফর্মার আছে।

একটি সাইকেল দাঁড়ানো অবস্থায় আচে ।

আমি এখানে দেখতে পারছি এটা একটি জিমের গর ।

বিল্ডিং দিয়ে একটি সিঁড়ি মাটিতে বেয়ে উম পড়চে এবং হুম উ এ এর নীচে একটি বন্ধন ব্যাঙ্ক আচে।

দেখতে পারছি যে এখানে একটি রেলিং র--

আমি এখানে দেখতে পারছি একটি পিৎজা রেস্টুরেন্ট ।

অনেকগুলি কালারফুল বেলুন লাগানো আছে এবং এখানে অনেকগুলি বাইক রাখা আছে উম যেগুলি দাঁড়ানো অবস্থায় আছে।

এখানে ব্যানার -এর উপর লেকা আছে ন্যেশা মুক্তি ভারত গ্রীন ভিউ ক্লাব বরবন্ধ ।

দেখতে পারসি যে রুমের ভিতরে সাদা রঙ্গের রং করা আসে।

তে পারছি যে অনেকগুলি কাগজ ছড়িয়ে ছিটিয়ে আসে আরো দেখতে পারছি যে এখানে অনেকগুলি কম্পিউটারে র যন্ত্র সামগ্রী আসে।

উম ঝরনার জল খুবই পরিষ্কার দেখা যাচ্চে ।

চারিদিকে সুন্দরভাবে সাজানো অনেকগুলি মানুষ উম অনেকগুলি মহিলা বসে আছে এবং অনেকগুলি পুরুষ দাঁড়িয়ে আছে।

দোকানের ভিতরে নানারকম সামগ্রী আছে।

আমি এখানে দেখতে পারসি যে এখানে একটি সবজি দোকান রয়েছে।

পাশে যে একজন লোক বাইকের উপরে বসে আছে ও একজন লোক দাঁড়িয়ে কথাবার্তা বলসে।